তাঁবুটি সবুজ ও কালো রং দিয়ে রং করা আছে।

এখানে ছাউনিটা আকাশি কালার কাপড় দিয়ে করা হয়েছে।

দোকানটির ভেতরে আমরা কয়েকজন লোককে দেখতে পাচ্ছি।

বিল্ডিংটির সামনে কিছু গাছ ও গাছের পাতা দেখা যাচ্ছে।

রুমটির ভিতরে একটা টি_বি দেখা যাচ্ছে।

দোকানটির পাশে কিছু গাছের পাতা দেখা যাচ্ছে।

ঘরটির দুটো জানালা ও একটা দরজা দেখা যাচ্ছে।

বিল্ডিংটির সামনে কিছু ইস্কুটার ও বাইক রাখা আছে।

এখানে ছোট ও বড় পাথর চারিদিকে রয়েছে।

এখানে আমরা কিছু এ_সি দেখতে পাচ্ছি।

দুরোয় কতগুলো লোক দেখা যাচ্ছে।

টেবিলটা আরও আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে পাচ্ছি।

রাস্তাটির পাশে কিছু দোকান রয়েছে এখানে আকাশটা সাদা হয়ে আছে।

ছবিটিতে আমরা রয় ম্যানসান নামে একটা দোকান দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটা রুম দেখতে পাচ্ছি।

স্কুল -টি হলুদ ও লাল কালার দিয়ে কালার করা হয়েছে।

দোকানের ভিতরে যাওয়ার জন্য সার্ভিস নামে একটা গেট রয়েছে।